meet the gimp এর tutorial আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত
আজকের tutorial দিয়ে শুরু করি
এটি curves সম্পর্কে
প্রথমে আমি tool box curves tool সক্রিয় করি এবং তারপর image টিপি
আপনি দেখেন যে curves tool একটি histogram রয়েছে এবং এখানে ধূসর scale সাথে 2 the bars রয়েছে
curves tool চয়ন করতে কিছু বোতাম রয়েছে যেমন preview save open ইত্যাদি
কিছু এখনকার জন্য আমি curve টুলের ধূসর scale bar ধ্যান দেবো
এখানে এই bar source ইমেজের বিভিন্ন colour range দেখায়
এই bar কিছু pixels রয়েছে যা বাস্তবে গাঢ় এবং কিছু pixels রয়েছে যা বাস্তবে উজ্জ্বল এবং মাঝে কিছু pixels রয়েছে যা গাঢ় থেকে হালকার দিকে রয়েছে
এখানে এই অনুভূমিক bar 256 tones ভিন্ন colour tones রাখে
এই bar প্রারম্ভিক বিন্দু শূন্য the হল কালো এবং অন্তিম বিন্দু 255 the হল সাদা
উদাহরণস্বরূপ এখানে এই 184 হল ধূসর
এই image অনেক colours রাখে এবং এখানে আমি channel বদলে আপনাকে বিভিন্ন colours দেখাতে পারি
এখন colour channel এ red চয়ন করে আপনি image red tones দেখতে পারেন
একইভাবে আপনি যথাযত tones পেতে এটিকে সবুজ এবং নীলে বদলাতে পারেন
এই image এটি খুব বিস্ময়কর নয় যে সবুজ channel প্রধান channel যা এখানে অনেকগুলি ভ্যালু রাখে
এখন reset channel এ টিপি
প্রতিটি টোনের উপর histogram curve pixel গণনা করে the luminosity the ঔজ্জ্বল্য রাখে
এখানে আমার কাছে একটি ক্ষেত্র রয়েছে যেখানে bar এই terminal এবং এই terminal সাথে pixels সংখ্যা প্রায় একই
histogram দেখায় the এখানে সর্বোচ্চ colour range রয়েছে
আপনি image যান যখন curve tool সক্রিয় you এবং mouse curves active ছোট dropper বদলে যায় আমি এটিতে টিপলে histogram line সেই বিন্দু পর্যন্ত চলে যায়
আপনি image টিপতে পারেন এবং image কোন tone কোথায় রয়েছে জানতে ঘুড়তে পারেন
এখন আমরা এখানে অনুভূমিক bar করে ফেলেছি
এখানে এটি হল output
এখানে ভিন্ন 256 the ভ্যালু রয়েছে এবং এই image তৈরী করে
অনুভূমিক bar সেই ডেটা হয় যা curve রাখা হয় এবং উলম্ব bar সেই যা bar যায়
মাঝের এই line যা graph crosses করে তা হল translation ফাংশন
আমি translation curve mid gray থেকে উপরে গেলে এবং তারপর বামদিকে উলম্ব bar গেলে আমি bar mid gray তে পৌছে যাই
আমি যতটা চাই এই curve টানতে পারি এবং এটিকে নীচে টানলে দেখতে পারেন যে image বেশী গাঢ় হয়ে যায়
এখন mid gray থেকে curve গেলে এবং তারপর আবার বামদিকে গেলে আমি dark gray তে পৌছে যাই
আপনি এখানে দেখতে পারেন যে এখানে নীচের bar tool input এবং উলম্ব bar curves টুলের output
আমি বহু ভিন্ন উপায়ে এই curve বদলাতে পারি যার মোটামোটি কোনো সীমা থাকে no
প্রথম সীমা tool curve পিছনের দিকে টানতে পারি এবং যেই এটি করি curve pull যে পয়েন্ট থাকে তা হারিয়ে যায়
কিন্তু আমি যদি image কোনো উজ্জ্বল pixels না দেখতে চাই তাহলে আমি সকল পয়েন্ট নীচে টানি এবং তারপর image মোটামুটি কালো হয়ে যায়
শুধু এই পয়েন্ট এখানে উপরে টানুন এবং আপনি কিছু উজ্জ্বল জিনিস পেতে পারেন
আপনি curves টুলের সাথে ততক্ষণ play করতে পারেন যতক্ষণ ইমেজেস প্রাপ্ত না you যা অনেক বছর ago থেকেই ফ্যাশনে রয়েছে
reset বোতামে টিপে curve আবার শুরু করতে পারি এবং মূল curve পেতে পারি
curves tool কিছু অধিক বোতাম রয়েছে যেমন linear mode এবং logarithmic mode
logarithmic mode আপনি ছোট ভ্যালু বাড়িয়ে পান
এখানে linear mode এই linear line থেকে দ্বিগুন value রয়েছে
logarithmic mode in line 1 in 10 in 100 এবং in 1000 হতে পারে
প্রতিটি ধাপ দশ গুন অধিক value দেয় এবং এর সাথে আপনি ছোট pixels দেখেন যা linear mode লুকিয়ে রয়েছে
এটি এই কোনায় দেখেন আপনি এটি বলতে পারেন না যে এখানে সেই pixels রয়েছে যার value 250 এর অধিক
কিন্তু লগারিদমিকে আপনি দেখতে পারেন যে ইমেজের সম্পূর্ণ range আমাদের কাছে pixels রয়েছে
তারপর এখানে curve type নামক বোতাম রয়েছে এখন পর্যন্ত আমি এখানে সেই tool প্রয়োগ করেছি যেখানে curve বক্রতা পাই এবং আমি যখন curve type বদলাই আমি বাস্তবে curve paint করতে পারি এবং কিছু মজার জিনিস পাই যা আমি এখন পর্যন্ত প্রয়োগ করিনি
তারপর save dialog এবং open dialog বোতাম রয়েছে
আপনি curves পরিবর্তন করলে এটি আগে ব্যবহার করতে এটি সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজন হলে এটি recall করতে পারেন
আমি একজনকে জানি যে বিয়েতে অনেক ফটো তোলে এবং তার কাছে একটি বিশেষ উজ্জ্বল shot curve রয়েছে যা সাদা dress গঠন দিতে সাদাতে ভালোমত সমাযোজিত রয়েছে
এই image আমি curves tool কিভাবে ব্যবহার করব
আমি ইমেজের গাঢ় অংশ একটু বেশী গাঢ় করতে চাই
আমি মাঝের অংশগুলি এইভাবেই রাখতে চাই এবং আমি উজ্জ্বল অংশ একটু বেশী উজ্জ্বল করতে চাই
এটি করতে আমার মনে হয় যে আমি s curve ব্যবহার করব
curve নীচের অংশ একটু নীচে টানি এবং আপনি দেখতে পারেন যে গাঢ় অংশ একটু বেশী গাঢ় হয়ে যায় এবং উজ্জ্বল অংশে গিয়ে curve একটু উপরে করি এবং উজ্জ্বল অংশ বেশী উজ্জ্বল বানাই
অধিক উজ্জ্বলতার জন্য আপনি curve একটু অধিক টানতে পারি
আমি ok তে টিপলে curves ভ্যালু সংরক্ষণ হয়ে যায়
এবং আমি যখন প্রক্রিয়া পুনরাবৃত্তি করি আপনি দেখেন যে histogram বদলে গেছে
এখানে বিনা pixels মাঝে কোনো ভ্যালু নেই এবং আমি যখন লগারিদমিক mode টিপি সেখানেও আপনি দেখেন যে কিছু নির্দিষ্ট pixels জন্য কোনো ভ্যালু নেই
প্রতিবার আমি curves tool ব্যবহার করলে আপনি image কিছু pixels হারিয়ে ফেলেন
তাই এটির বিপরীত করে curve অপারেশন আনডু করার চেষ্টা করবেন so অর্থাৎ এখানে curve উপরে করে এবং এখানে curve নীচে করে
ok তে টিপুন এবং এখন আপনি দেখেন যে এটি আরো খারাপ হতে থাকে এবং এর পরিনামে আপনি image colour ব্যান্ডিং এর সাথে পান
তাই শুধু একটি পরিবর্তন করতে curves tool ব্যবহার করুন এটি সঠিকভাবে প্রয়োগ করুন so হলে image pixels হারিয়ে ফেলবেন এবং care ব্যান্ডিং যুক্ত image পাবেন
আমার মনে হয় এই tutorial জন্য এতটাই
আমি আশা করি পরের tutorial জন্য এখানেই দেখা হবে
কোনো মন্তব্য করতে চাইলে info @meetthegimp org তে লিখুন এবং আমি আপনার থেকে শুনতে চাইবো তাই আমার blog comment করুন